এটি একটি স্টেড ব্যাংক এ.টি.এম. ।]

এবং সামনে একটা ক্যারিটের আধা দেখা যাচ্ছে ক্যারিটের ভিতরে আলু আছে।

জিম -এর ই মেশিন -এর ছবি দেওয়া আছে। কিন্তু কেউ নেই দুজন আছে অন্য মেশিন -এ তারা ব্যায়াম করছে।

পেছনের চেয়ার -এ বসে আছে জজ রয়েছে উকিল রয়েছে ক্যাদি রয়েছে।